আমনে তিন-চারটা গাড়ি রাখা আথে যিথে একটা গাড়ি আছে একটা সুপার আর ওই কোথায় একটা উম একটা্ত ঠেলা বালা আদমি ও আসছে।

তাহার এই সেলুনটোই রং বেরেঙ্গা আছে। আর সামনে একটা পাঙ্খা দিয়া আছে। আর ব্যাক -এ ওর লাইটিং --

হুম দিয়া আছে আর রাস্তা পিছনের দিয়াল টোই বেলুন টাঙ্গা আছে যে রকম লাল কালার বেলুন ইয়েলো কালার এর--

প্রথম তলায় এ. সি আছে দুটো খিড়কি আছে প্রথম তলায়ও এ. সি আছে ও থর্ড তলায় এ. সি নাই ও তলা টয় জানলা আছে জানলা টয় লো-ও-হা কর খেড়কি আছে--